সাজানো হয়ে বেলুন গুলোর রং লাল বেলুন গুলোর সামনে একটা ছেলে দাঁড়িয়ে আ--

অনেক গুলো তুলসী মঞ্চ বাতি দিয়ে সাজানো হয়েছে। তার পাশ দিয়ে অনেক লোকজন দাঁড়িয়ে আছে।

যেই জিম -এর মধ্যে দুটো ছেলে সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে আর পিছনে অনেক জিম -এর যন্ত্রপাতি রয়েছে ।

এই ছবিটার মধ্যে একটা- সুন্দর জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে জলাশয়ের একধারে আটটা বোট রয়েছে আটটা বোট -এর একটার উপর--

পাশে-এ তিনটে ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে-এ তার ঠিক ওই পাশটাতে পেছনের দিকে দুটো কারেন্ট -এর পোস্টার দেখা যাচ্ছে-এ।